একটি বড় ফলের দোকান রয়েছে | একটি লোক টাকা গুনছে | সামনে কলা রয়েছে এবং বিভিন্ন রকমের ফল আপেল আপেল রয়েছে।

ঘুরোঘুরি করছে কথা বলছে সবাই সাথে।

এবং দুজন লো-- উম লোক দাঁড়িয়ে আছে সামনের দিকে তাকিয়ে | এবং তাঁদের ছবি তুলছে।

টে সামনে-এ কতগুলো দোকান রয়েছে-এ। এ স উম একটি রাস্তা চলে গেছে ওই বাড়ির সামনে দিয়ে এবং সাইড -এ কতগুলো গাছ দেখা যাচ্ছে।